moodle এ course administration এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা moodle we course administration সম্পর্কে শিখব
tutorial রেকর্ড করতে ব্যবহার হয়েছে: ubuntu linux os 1604
xampp 5630 এর মাধ্যমে apache mariadb এবং php
moodle 33 এবং firefox web browser
আপনি পছন্দের যে কোনো web browser ব্যবহার করতে পারেন
tutorial অনুমান করে যে আপনার site প্রশাসক moodle website set করেছে এবং আপনাকে teacher হিসাবে নিবন্ধিত করেছে
এই tutorial শিক্ষার্থীদের moodle a teacher login থাকা উচিত
অন্তত প্রশাসক দ্বারা তাদের একটি course নির্ধারিত করা
না হলে এই website প্রাসঙ্গিক moodle tutorials দেখুন
browser যান এবং আপনার moodle সাইটটি খুলুন
আপনার শিক্ষকের ইউসারনেম এবং পাসওয়ার্ড বর্ণন দিয়ে লগইন করুন
আমরা teachers ড্যাশবোর্ডে রয়েছি
বামদিকে নেভিগেশন মেনুতে my courses এ calculus লক্ষ্য করুন
মনে রাখবেন আপনি শিক্ষক be শিক্ষার্থী হিসাবে যে সকল courses জন্য নথিভুক্ত হয়েছেন এখানে তার তালিকা থাকবে
calculus course click করুন
আমরা পূর্ববর্তী tutorials course topics এবং summaries আপডেট করেছি
আপনি এটি না করে থাকলে পূর্ববর্তী tutorials অনুশীলনী দেখুন
এখন আমরা কিছু দরকারী course সেটিং সম্পর্কে শিখব
বিভাগের উপরে ডানদিকে gear icon click করুন
edit settings এ click করুন তারপর সকল বিভাগ প্রসারিত করতে ডানদিকে expand all এ click করুন
এখানে দেখানো সেটিংস course নির্মাণের সময় প্রশাসক দ্বারা নির্ধারিত হয়েছিল
general বিভাগে course full name রয়েছে
course short name course navigation এবং course সম্পর্কিত মেলে দেখায়
course category ইতিমধ্যে admin দ্বারা set করা হয়
আমরা প্রয়োজনীয়তা অনুযায়ী course start date course end date এবং course id number বদলাতে পারি
description বিভাগে course summary textbox দেখুন
আমার শিক্ষার্থীরা আমার কোর্সের প্রথম পৃষ্ঠায় এটি দেখবে
এরপর course summary files field রয়েছে
ডিফল্টরূপে course summary file হিসাবে শুধুমাত্র jpg gif এবং png file types অনুমোদিত
file upload করার 3 the উপায় রয়েছে: file box drag এবং drop করা
উপরে বাম দিকে upload বা add icon click করুন
আপনি upload বা add icon বা নীচের অ্যারোতে click করলে file picker dialog box খোলে
বাম মেনুতে upload a file বিকল্পে click করুন
browse বা choose file বোতামে click করুন
আমি system থেকে calculus jpg চয়ন করব
আপনি save as a ফীল্ডে লিখে এর ভিন্ন name দিতে পারেন
যথাযত ফীল্ডে লেখক এবং license বর্ণন নির্দিষ্ট করুন
এইভাবে আমরা course summary files upload করতে পারি
এরপর রয়েছে course format course format শিক্ষার্থীদের জন্য সংগঠিত resources এবং কার্যক্রম নির্দেশ করে
format dropdown 4 টি বিকল্প রয়েছে
আমাদের admin topics format চয়ন করেছে
পরবর্তী setting hidden sections এর জন্য
এটি কার্যকর হতে পারে যখন একটি নির্দিষ্ট বিষয় যা শিক্ষক দ্বারা এখনও সম্পন্ন হয়নি
এই বিকল্প চয়ন করা শিক্ষার্থীদের কাছে পতিত content দেখাবে
এই বিকল্প চয়ন করা শিক্ষার্থীদের কাছ থেকে content লুকিয়ে রাখবে
আমরা এখন এটি ডিফল্ট হিসাবে রাখবো
পরবর্তী drop down হল course layout এতে click করুন
we বিকল্প চয়ন করে একটি পৃষ্ঠায় সকল বিভাগ দেখানো চয়ন করতে পারি
এখানে আরেকটি বিকল্প হল show one section per page
আমরা এখনকার জন্য এটি show all sections in one page ছেড়ে দেবো
এরপর হল appearance বিভাগ
show gradebook to students বিকল্প লক্ষ্য করুন
এই বিকল্প নির্ধারণ করে যে শিক্ষার্থী সেই grades দেখতে পারে কিনা
আমরা show activity reports কে yes we বদলাবো যদি ডিফল্টভাবে চয়নিত show থাকে
এটি নিশ্চিত করে শিক্ষার্থী তার profile page থেকে তার activity reports দেখতে পারে
আমরা we কোর্সের জন্য আপলোড করা files সর্বাধিক আকার set করতে পারি
files additional materials assignments ইত্যাদির জন্য আপলোড করা যেতে পারে
admin এটিকে 128mb রেখেছে যা সর্বোচ্চ file আকার
আমরা অন্যান্য সেটিংস ডিফল্ট ভ্যালু হিসাবে রাখবো
নীচে scroll করুন এবং save and display বোতামে click করুন
বিষয়ের names উপর announcements link লক্ষ্য করুন
এটি শিক্ষার্থীদের বাধ্যতামূলক তথ্য সর্বশেষ খবর ঘোষণা ইত্যাদি সম্পর্কে জানাবে
পৃষ্ঠার উপরের ডানদিকে gear icon click করুন এবং তারপর turn editing on এ
দ্রষ্টব্য: course কোন পরিবর্তন করতে আপনাকে editing on চালু করতে হবে
এখন announcements এর ডানদিকে edit এবং তারপর edit settings এ click করুন
description এ আমি নিম্ন text লিখবো
display description on course page যাচাই করুন এটি link check নীচে বর্ণন দেখাবে
অন্যান্য সেটিংস একই ছেড়ে দিন
নীচে scroll করুন এবং save and return to course বোতামে click করুন
আরো announcements জুড়তে announcements শিরোনামে click করুন
এখন add a new topic বোতামে click করুন subject হিসাবে minimum requirements লিখুন
ম্যাসেজ লিখুন this course requires you to submit a minimum of 3 assignments and attempt 5 quizzes to pass
লক্ষ্য করুন discussion subscription checkbox checkbox করা রয়েছে এবং এটি সম্পাদনযোগ্য নয়
এরপর হল attachments আপনি এখানে drag এবং drop বা সম্পর্কিত files upload করতে পারেন
আপনি ঘোষণা forum শীর্ষে দেখাতে চাইলে pinned checkbox click করুন
পরবর্তী চেকবাক্সটিও tick করুন
পরবর্তী বিভাগ display period প্রসারিত করুন
ডিফল্টরূপে এটি নিষ্ক্রিয় করা হয় এর means posts সর্বদা দৃশ্যমান হবে
নীচে scroll করুন এবং post to forum বোতামে click করুন
একটি সফল বার্তা দেখায় post authors এর post কিছু বদলানোর 30 min রয়েছে
breadcrumb এ calculus link click করি
এখন আমি এই বিভাগে বিস্তারিত পাঠ্যক্রম সহ একটি পৃষ্ঠা যোগ করি
general section এর নীচে ডানদিকে add an activity or resource link click করুন
এটি চয়নের সময় এখানে প্রদর্শিত এই কার্যকলাপের বর্ণন পড়ুন
তারপর নীচে add বোতামে click করুন
name ফীল্ডে detailed syllabus লিখুন
আমি description textbox ফাঁকা রাখবো কারণ শিরোনাম স্বব্যাখ্যামূলক
আমি page content টেক্সট বাক্সে calculus কোর্সের বিস্তারিত পাঠ্যক্রম লিখবো
এই content tutorial code files link উপলব্ধ
নীচে scroll করুন এবং save and return to course বোতামে click করুন
এখন account থেকে লগ আউট করব এটি করতে উপরের ডানদিকে user icon we click করুন
আমি আপনাকে দেখায় যে শিক্ষার্থীদের এই পৃষ্ঠাটি কেমন দেখাবে
আমার সাথে student id priya sinha রয়েছে
আমি priya sinha হিসেবে লগ in করেছি এখন আমি বাম দিকে calculus এ click করব
এইভাবে একজন শিক্ষাথী এই পৃষ্ঠাটি দেখবে
কারণ শিক্ষার্থীরা কোর্সের কোনো অংশ সম্পাদনা করতে পারে না
এখন আমরা student id থেকে log out করব
এর সাথে আমরা এই tutorial শেষে এসেছি
এখানে আমরা moodle we course administration সম্পর্কে শিখেছি
এখানে একটি অনুশীলনী রয়েছে
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়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
এই forum আপনার প্রশ্ন post করুন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
এই script priyanka দ্বারা নির্মিত